পাশেই একটি সুন্দর বাড়ি এবং আকাশটাকেও মনোরম দৃশ্য লাগছে এবং সেই সন্ধ্যের আলোতে বেশ কিছুটা মন্দিরটাকে বেশ সুন্দর অনেকটাই সুন্দর দেখাচ্ছে।

এবং যার ওপরে ব্যানার দিয়ে লেখা রয়েছে ক্যারিয়ার পাওয়ার এস.এস.সি. এবং এটি সম্ভবত ভি.টু শপিং মল যেখানে ভি.টু নামে প্রচুর ব্যানার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সাইড - এ ব্যানার গুলোতে অনেক অভিনেতার --